খুব সুন্দর লাগছে দেখতে তারা দুজনই আছে এর মধ্যে।

উচ্ছ ভাবে সাজিয়ে রাখা হয়েছে।

পিজ্জা পাওয়া যায় পিজ্জা বলে এক ছবি দেওয়া আছে এবং অনেক বাইক দাঁড়ানো আছে গাড়ির কাট কাঁচের উপরে অনেক গাড়িতে হেলমে ট রাখা রয়েছে লোকগুলো হয়তো ভেতরে গেছে কোন অনুষ্ঠান বা প্রোগ্রাম হচ্ছে তার জন্য।

কলা গুলো টাঙ্গা রয়েছে যদি কোনো বানর আসে তাহলে--

সামনে একটি ঝর্ণা আসছে এবং জলটি খুব সুন্দর এবং শ্যাওলা দেখা যাচ্ছে। পাথরের কোল দিয়ে ঝর্ণা বয়ে আসছে খুব সুন্দর লাগছে দেখতে।